এখানে একটি বড় ঔষধের দোকান দেখা যাচ্ছে এবং সেখানে আহ কাঁচের র‍্যাক গুলোর ভেতরে অনেক ধরনের ঔষধ রাখা রয়েছে। এমনকি বাচ্চাদের খাবার জিনিসও রাখা রয়ে --

ছে আর চারপাশে কিছু সবুজ গাছপালাও দেখা --

এবং দুজন লোক ব্যাংক টির সামনে দাঁড়িয়ে রয়েছে।

হয়তো হোটেল -টির ভেতরে লোক দুজন প্রবেশ করছে।

আর বাইরে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে।

এখানে জয় টি.ভি.এস -এর একটা শোরুম রয়েছে। আর শোরুম -এর ভেতরে অনেক বাইক দেখা যাচ্ছে।

এখানে একটা খুব সুন্দর নীল সাদায়--